এখানে একটি ঘরের বাইরের দৃশ্য দেখা যাচ্ছে ঘর যে কালো রঙ্গের ।

এবং একটি সবুজ রঙ্গের গাস দেখা যাচ--

এখানে একটি সবুজ রঙ্গের মাঠ রয়েছে।

ঘরের ওপরে একটি প্যান উম একটি পাখা ঝোলানো রয়েসে।

সবুজ রঙ্গের একটি চেয়ার রয়েসে।

লোকটির পরনে সাদা রঙ্গের পুশাক রয়েসে চারিপাশে সবুজ রঙ্গের গাস রয়েসে।

এখানে একটি গরের বিতরের দৃশ্য দেখা যাচ্চে গরটি সাদা রঙ্গের।

সামোনে একটি টেবিলে অনেকগুলো পুস্তক রয়েসে।

এবং সেখানে অনেক সুন্দর করে একটি মঞ্চ সাজানো রয়েসে।

নীচে লালা রঙ্গের ম্যাট বিসানো রয়েসে ওপরে সোনালী রঙ্গের কাপড় রয়েসে এবং--

এবং সামনে নাম্বার ওয়ান এলিগেন্ট লেখা রয়েছে।

এখানে একটি ঘরের দৃশ্য দেখা যাচ্ছে।

এবং গাড়ির গাড়ির সামোনের অংশ খোলা রয়েসে লোকটি গাড়িতে বে মেরামত করসে।

পাশে বৈদ্যুতিক খুঁটি দেখা যাচ্চে একটি টেন্সফর্মার দেখা যাচ্চে।

এবং কয়েকটি উম-খুঁটি দেখা যাচ্ছে।

লোকটির পরনে বাদামি রঙ্গের পুশাক রয়েছে পায়ে কালো রঙ্গের জুতো রয়েছে।

উপরে সোনালী রঙ্গের ছাদ রয়েছে।

পাশে একটি রাস্তা রয়েসে রাস্তার পাশে টিন দিয়ে বেড়া দেওয়া আসে।

এখানে একটি ঔষধালয়ের বাইরের দৃশ্য দেখা যাচ্চে।

এখানে একজন লুক সস হলুদ রংগের চাদর পরে বসে আসে।

মিষ্টিগুলি অনে মিষ্টিগুলি অনেক সাজানো রয়েসে।

মিষ্টিগুলো স্তম্বে স্তম্বে রাখা আসে।

সামনে কয়েকটি মটর সাইকেল রয়েসে একজন লোক দাঁড়িয়ে রয়েসে।

এখানে একটি মঞ্চের দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে একটি লুক দাঁড়িয়ে আসে লুকটির পরনে লাল রঙ্গের পুশাক রয়েসে গলায় হলুদ রঙ্গের গামছা রয়েসে।

দুজন লোক দাঁড়িয়ে পুজো করসে তাদের পরনে সাদা পোশাক এবং কালো প্যান্ট রয়েসে।

সেখানে চার পাঁচজন লোক দাঁড়িয়ে রয়েসে।